একটি ফুলের গাছ দেখা যাচ্ছে পিসনের মইদ্যে অনেক সোট বড় গাসপালা রয়েজে।

দোকানের উ মইধ্যে একজন লোক রয়েসে যেখানে দুইটি বড়ো বালটি দেখা যাচ্ছে।

এদের মধ্যে জল পরিপূর্ণ রয়েছে।

দুটি খুঁটি দেখা যাচ্ছে সামনে বলয় আর দুটি খুঁটি রয়েছে বিদ্যুতিক লাইন র লাগানো রয়েসে।

পাম্পের মইধ্যে নীচে লাগানো রয়েসে ।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি বড় গর রয়েছে গরের মধ্যে একটি করিডোর রয়েসে করিডোরের মইধ্যে একটি বাইক রাখা রইসে।

এখানে দুইজন সেলে ও দুইজন মেয়ে হাতে এক একটি ধনুক নিয়ে সীমানা দাড়িয়ে রয়েসেন।

সামনে আরো কয়েকটি সাদা কাগজের মইধ্যে গুল সিম্বল দিয়ে চিহ্ন রয়েসে।

দুইটি গ্লাস -এর মইদ্যে জুস রয়েসে একটি নল রয়েসে টেবিল -এর উপরে একটি প্লেট রয়েসে একটি টিস্যু পেপার রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি বড় নদী রয়েছে নদীর মইধ্যে একটি সেতু রয়েছে।

ঘরের জানালা খুলা রয়েসে জানালা দিয়ে সূর্যের আলো ঘরোর ভিতরে ঢুকতেসে নীচে একটি বড়ো কার্পেট বিছানো রয়েসে ।

এই সোবির মইদ্যে দেখা যাচ্ছে কয়েকটি বড় গর রয়েসে।

ঘরের মধ্যে কয়েকটি বড় ট্যাংকি রয়েছে।

অনেকগুলা খুঁটির লাগানো রয়েসে অনেকগুলা ছোট বড়ো গাসপালা দেখা যাচ্ছে আশেপাশে অনেক গর রয়েসে ।

এই সবির মইধ্যে কয়েকটি দোকান দেখা যাচ্ছে দোকানের শাটার লাগানো রয়েসে সামনে কয়েকটি পোস্টার লাগানো রয়েসে আর একটি দোকানের সামনে একটি বাইক দেখা যাচ্ছে।

যেখানে কয়েকটি বড় ইলেকট্রিক খুটি দেখা যাচ্ছে অনেকগুলা ইলেকট্রিক লাইন রয়েসে চারিপাশে অনেক ছোট বড় গাসপালা রয়েসে একটি বড় পোস্টার লাগানো রয়েসে।

এগুলা সুনালী কালারের রয়েসে অনেকগুলা ডিজাইন করা রয়েসে কয়েকটি বড় বাস্ক রাখা রয়েসে।

এই সবির মইধ্যে দুইটি বড় বিল্ডিংঘর দেখা যাচ্ছে সামনে অনেক গার্ড ওয়াল দেওয়া রয়েসে সামনে একটি সোট্টো রাস্তা রয়েসে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে রাস্তার মইধ্যে অনেক আবর্জনা দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি এলটো গাড়ির সামনে খোলা রইসে আর এই চাক্কাটি খোলা রইসে।

নীচে একটি বড়োটার কার্পেট বিছানো রয়েছে।

টেবিলের উপরে একটি একটি জলের বোতল রয়েসে অনেকগুলা খাবার রয়েসে।

এ কয়েকটি প্রাণী দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে একটি বিদ্যুতিক মেশিন রয়েছে।

এই সবির মধ্যে একটি ঘর দেখা যাচ্ছে ঘরের দরজা খোলা রয়েসে।

এহানে একটি টেবিল রয়েসে ভিতরের মইধ্যে কয়টি চেয়ার রয়েসে ভিতরের মইধ্যে লাইট জ্বালানো রয়েসে কয়েকটি পোস্টার লাগানো রয়েসে।

এখানে সামনে একটি বড় খেলার মাঠ রয়েসে পাশে একটি রাস্তা রয়েসে রাস্তার পাশে অনেকগুলা বাইক রাখা রয়েসে।

এদের মধ্যে অনেক ছোট বড় গাসপালা রয়েসে।

পিছনের মধ্যে অনেক ছোট বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে সেখানে লেখা রয়েছে বাবা ফ্যামিলি দাবা ।

পিসের মধ্যে অনেকগুলা ঘর দেখা যাচ্ছে একটি রাস্তা রয়েসে রাস্তার পাশে গাড ওয়াল দেওয়া রয়েসে।

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে একটি বড় জিম সেন্টার রয়েসে।

এখানে অনেকগুলা লাইট জ্বালানো রয়েসে কয়েকটি ফ্যান লাগানো রয়েসে নীচে কয়েকটি বড় কার্পেট বিছানো রয়েসে।